এখানে মেয়েটি কিছু জিনিস তৈরি করছে টেবিল -এর ওপর একটা পাত্রে জল রাখা আছে।

ছবিটিতে পাঁচটি বাচ্চা নিজেদের কাজ করছে পড়াশুনা করছে ।

গেট -টির রং কালো। গেট -এর দুপাশে সবুজ গাছপালা রয়েছে।

লাল রঙের নীল রঙের সাদা রঙের হলুদ রঙের বেলুন দিয়ে সাজানো আছে দেখতে অনেক সুন্দর লাগছে।

এবং চেয়ার -এর উপর সাদা পর্দা দ্বারা আবৃত। পাসে টেবিল গুলি--

আলছে লাল রঙে এবং দেয়ালের রং হালকা হলুদ।

আর পিছনে দেয়ালের রং সাদা। সূর্যের আলোয় মূর্তির ছায়া দেওয়ালের উপর পড়েছে এবং মূর্তিটি ভীষণ সুন্দর।

এখানে বহুতল বিশিষ্ট কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে কোনটি সাঁদার রং কোনটি হলুদ কোনটি সবুজ।

'' বাড়ির সামনে বড় রাস্তা দেখা যাচ্ছে রাস্তার দু''''পাশে সবুজ গাছপালা দ্বারা আবৃত। ''

একটি রিস্কা চালকের মাথায় একটি হাত রাখা আছে।

বাঁ দিকে বড় গাছ পালা রয়েছে এবং কিছু কিছু সুন্দর ফুল ফুটে রয়েছে।

ভেতরে ঢুকছে এবং এখানে সিগন্যাল -এর রং লাল।

টয় ট্রেন রয়েছে। যেখানে অনেক মানুষ বসে-এ মজা নিচ্ছে। সুন্দর ছবি ফুটে উঠেছে।

এখানে দেওয়ালের রং গোলাপি মাঝে ছোট ছোট বেড়া দেওয়া রয়েছে।

এ খানে হস্তশিল্পে জিনিস বিক্রয় করা হচ্ছে এবং সুন্দর সুন্দর মূর্তি।

সুন্দর সুন্দর মূর্তির ছবি ফুটে উঠেছে।

এবং অনেকগুলি মানুষ রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে এবং দুটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

পিছনে বিভিন্ন জিমের সরঞ্জাম রয়েছে।

''এবং বিল্ডিং - এর দু''''পাশের দুটি ছবি দেখা যাচ্ছে।''

এবং স্পা এন্ড সেলন কথাটি লেখা রয়েছে।

একটি পোস্টার দেওয়া রয়েছে। সামনে কালো রংয়ের সিঁড়ি রয়েছে।

পিছনে একটি পর্দা রয়েছে যার রং সাদা এবং দেয়ালের রং ধোসার কালো।